পর্লে if elsif এলসে এবং সুইচ কন্ডিশনাল স্টেটমেন্টের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব if elsif এলসে স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট সম্পর্কে
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
ভ্যারিয়েবল এবং কমেন্ট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে
ফোর ফোরিচ ভাইল এবং do ভাইল আইএফ এবং if এলসে স্টেটমেন্টের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
if elsif এলসে স্টেটমেন্টের ব্যবহার একাধিক কন্ডিশন যাচাই এবং সকল কন্ডিশন অক্ষম হলে ডিফল্ট এলসে ব্লক এক্সিকিউট করতে করা হয়
if elsif এলসে স্টেটমেন্টের সিনট্যাক্স হল আইএফ স্পেস প্রথম বন্ধনীতে কন্ডিশন স্পেস বন্ধনী বন্ধ করুন কোকড়া বন্ধনীতে লিখুন কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট হবে সেমিকোলন
এন্টার টিপুন
কোকড়া বন্ধনী বন্ধ করুন স্পেস এলসিফ স্পেস প্রথম বন্ধনীতে কন্ডিশন বন্ধনী বন্ধ করুন এন্টার টিপুন কোকড়া বন্ধনীতে এলসিফ কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট হবে সেমিকোলন কোকড়া বন্ধনী বন্ধ করুন
এন্টার টিপুন
স্পেস এন্টার টিপুন এলসে স্পেস কোকড়া বন্ধনীতে উপরোক্ত উভয় কন্ডিশন ফালসে হলে কোড এক্সিকিউট হবেসেমিকোলন
এন্টার টিপুন
কোকড়া বন্ধনী বন্ধ করুন
প্রথমে কন্ডিশন ট্রু হলে আইএফ কন্ডিশন যাচাই এবং এক্সিকিউট করা হয়
না হলে এটি ট্রু হলে এলসে আইএফ কন্ডিশন যাচাই এবং এক্সিকিউট করা হয়
অন্যথায় এলসে ব্লকের কোড এক্সিকিউট করা হয়
এখন if elsif এলসে স্টেটমেন্টের উদাহরণ দেখি
টার্মিনাল খুলে লিখুন গেদিত স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি গেদিত এ conditionalblocksপিএল ফাইল খুলবে
এখন স্ক্রিনে প্রদর্শিত কোড লিখুন
আমরা ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলে পার্ল ভ্যালু নির্দিষ্ট করেছি
ইক একটি স্ট্রিং কম্পেরিশন অপারেটর
এবং তারপর আমাদের যাচাই করার জন্য বিভিন্ন কন্ডিশন রয়েছে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
তারপর টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল
আমি কম্পাইলেশন করব না স্ক্রিপ্ট এক্সিকিউট করতে এটি আবশ্যক ধাপ নয়
সেখানে কম্পাইলেশন এরর থাকলে এটি এরর দেবে এবং এটি স্ক্রিপ্টের কারুকার্য থামাবে
এন্টার টিপুন
প্রদর্শিত আউটপুট হল হি I এএম পার্ল পরবর্তী কেস দেখি
গেদিত এ যাই
এখন ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলে জাভা লিখুন
এখন ফাইলটি সংরক্ষণ করুন
টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল এবং এন্টার টিপুন
টার্মিনালে প্রদর্শিত আউটপুট হল হি I এএম জাভা
এখন গেদিত এ ফিরে যাই
ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলে ইংলিশ লিখি
এখন ফাইলটি সংরক্ষণ করে টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল এবং এন্টার টিপুন
টার্মিনালে প্রদর্শিত আউটপুট হল I এএম নট a কম্পিউটের ল্যাঙ্গুয়েজ 3 টি কেস বলে যে শুধুমাত্র একটি আইএফ ব্লক যা কন্ডিশন পূর্ণ করে এক্সিকিউট হবে
অন্যথায় ডিফল্ট এলসে ব্লক এক্সিকিউট হবে
আমাদের এরকম প্রয়োজনমত একাধিক এলসিফ কন্ডিশন থাকতে পারে
এখন নির্দেশিত কাজ হল if elsif এলসে স্টেটমেন্ট লিখতে স্ট্রিম যদি সায়েন্স হয় I এএম a সায়েন্স গ্র্যাজুয়েট স্ট্রিম যদি কমার্স হয় I এএম a কমার্স গ্র্যাজুয়েট স্ট্রিম যদি সায়েন্স বা কমার্স না হয় I এএম আন আর্টস গ্র্যাজুয়েট প্রিন্ট করুন
এখন সুইচ স্টেটমেন্ট সম্পর্কে শিখি
পর্ল 58 পর্যন্ত কোনো সুইচ স্টেটমেন্ট নেই
এরপর সুইচ মডিউল চালু হয়
যা সুইচ স্টেটমেন্টের কার্যকারিতা প্রদান করে
পর্লে মডিউল পরবর্তী টিউটোরিয়ালে ব্যাখ্যা করব
সুইচের সিনট্যাক্স হল উসে সুইচ সেমিকোলন এন্টার টিপুন
সুইচ স্পেস প্রথম বন্ধনীতে ডলার ভ্যালিউ বন্ধনী বন্ধ করুন স্পেস কোকড়া বন্ধনীতে খুলে এন্টার টিপুন
কেস স্পেস 1 স্পেস কোকড়া বন্ধনীতে ডলার ভ্যালিউ 1 হলে এটি এক্সিকিউট হবে কোকড়া বন্ধনী বন্ধ করুন এন্টার টিপুন
কেস স্পেস একক উদ্ধৃতিতে a স্পেস কোকড়া বন্ধনীতে ডলার ভ্যালিউ a এর সমান হলে এটি এক্সিকিউট হবে কোকড়া বন্ধনী বন্ধ করুন
এন্টার টিপুন
এলসে স্পেস কোকড়া বন্ধনীতে ডলার ভ্যালিউ কোনো কেসের সাথে না মিললে এটি এক্সিকিউট হবে কোকড়া বন্ধনী বন্ধ করে এন্টার টিপুন
কোকড়া বন্ধনী বন্ধ করুন
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে সুইচ বুঝি
টার্মিনাল খুলে লিখুন গেদিত স্পেস স্যাম্পলস্বিচ ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এখন স্ক্রিনে প্রদর্শিত স্যাম্পল প্রোগ্রাম লিখুন
এখন সুইচ স্টেটমেন্টের কাজ করা দেখি
উসে সুইচ স্টেটমেন্ট পর্ল কোডে সুইচ মডিউল অন্তর্ভুক্ত করে
আমরা উসে কীওয়ার্ড সম্পর্কে বিষদভাবে পরবর্তী টিউটোরিয়ালে শিখব
এখন বিভিন্ন কেস পরীক্ষা করব
var ভ্যারিয়েবলে পার্ল নির্ধারিত করেছি
var ভ্যারিয়েবলে ভ্যালু সুইচ স্টেটমেন্টে যাচাই করা হয়
প্রথম ক্ষেত্রে এটি পার্ল কেসের সাথে মেলে
এই কেসের বিপরীতে লিখিত কোড এক্সিকিউট করা হবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
টার্মিনালে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস স্যাম্পলস্বিচ ডট পিএল এবং এন্টার টিপুন
প্রদর্শিত আউটপুট হল I এএম পার্ল গেদিত এ স্যাম্পলস্বিচ ডট পিএল এ ফিরে যান
var ভ্যারিয়েবলে লিনাক্স নির্ধারিত করুন
Ctrl S টিপে ফাইল সংরক্ষণ করুন
var এ ভ্যালু সুইচে আবার যাচাই করা যাবে
এটি লিনাক্স এর কেসের সাথে মেলায়
এই কেসের বিপরীতে লিখিত কোড এক্সিকিউট করা হবে
টার্মিনালে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস স্যাম্পলস্বিচ ডট পিএল এবং এন্টার টিপুন
প্রদর্শিত আউটপুট হল I এএম লিনাক্স স্যাম্পলস্বিচ ডট পিএল এ ফিরে যান
একইভাবে var এর জাভা ভ্যালু থাকলে দ্বিতীয় কেস যাচাই করা হবে
var এ ইংলিশ নির্ধারিত করি
var ভ্যারিয়েবলের ভ্যালু সুইচে আবার যাচাই করা হবে
এটি কোনো কেস স্টেটমেন্টের সাথে মেলে না
তাই এলসে স্টেটমেন্ট যাচাই করা হবে
এখন টার্মিনালে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস স্যাম্পলস্বিচ ডট পিএল এবং এন্টার টিপুন
প্রদর্শিত আউটপুট হল I এএম নট a কম্পিউটের ল্যাঙ্গুয়েজ 3 টি কেস বলে যে এক্সপ্রেশনের ভ্যালু কেসের এক্সিকিউশন স্থির করে
শুধু বৈধ কেস এক্সিকিউট করে কোনো বৈধ কেস না থাকলে ডিফল্ট কেস এক্সিকিউট হবে
এলসে কেস লিখতে এটি বাধ্যতামূলক নয়
এরকম ক্ষেত্রে কোনো কেস না মিললে সুইচ স্টেটমেন্ট থেকে কোনো আউটপুট হবে না
নির্দেশিত কাজ হল সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে এই টিউটোরিয়ালে পূর্বে দেওয়া আগের কাজটি আবার লিখুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি if elsif এলসে স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ